ছে এবং বিভিন্ন দোকানের নাম গুলো দেখা যাচ্ছে। একটা ম্যানহোলের ঢাকনা দেখা যাচ্ছে একটা উম উঁচু বড়ো রাস্তা দেখা যাচ্ছে এবং এই রাস্তাটির ওপর মার্বেল ও বসানো হয়েছে এটা বোঝা --

এটি একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে যার সামনে বড় উঠান দেখা যাচ্ছে এবং বড় সিঁড়ি দেখা যাচ্ছে এবং দু তালা বিল্ডিং --